আমি এটা দেখতে পাচ্ছি একটা অনুষ্ঠান যেখানে পূজো ও হচ্ছে মনে হচ্ছে এবং অনেক মানুষ এই স্টেজ -এ দাঁড়িয়ে আছে কিছু মানুষ চেয়ারে বসে আছে সাদা কালার এর অনেককটা সারি সারি করে চেয়ার দেওয়া আছে এবং --

এইখানে ছবিটা দেখে তেমন ক্লিয়ার কিছু বোঝা যাচ্ছে না তবে এখানে কিছু যন্ত্রপাতি আছে। মেশিন আছে কিছু তার আছে এবং দূ-উ-রে একটা বড় মেশিন আছে একটু সূর্য টা সূর্য টা প্রায় ডুবা ডুবা ভাব।

আকাশটা একদম কালো হয়ে গেছে | কিছুটা আলোকিত লাগছে | সূর্যে--